একটি মাঠ দেখতে পাচ্ছি মাঠটি পুরোটাই খালি। দূরে একটি খানি আ ঘর দেখতে পাচ্ছি একটি না দুটি ঘর দেখতে পাচ্ছি। মাঠের আ এক সাইডে গোলপোস্ট আ দেখতে পাচ্ছি এবং আ তার থেকে একটু দূরে আ আমরা --

বিল্ডিং- এর যে ব্যালকনি ব্যালকনি -র আ সামনের দিকটা একটু ফাঁকা রয়েছে |

বাড়ি দেখতে পাচ্ছি। বাড়িটির তলায় অনেকগুলি দোকান যেমন আছে নাটক আ নাটক রাজা টেলার ।

চান করার জন্য যে আ জিনিসগুলি রাখা আছে এবং অনেক ছোট ছোট গাড়ি আছে বাচ্চাদের ঘোরে ঘোরানোর জন্য টেবিল চেয়ার আছে ।

এবং বাড়িটি সাদা কালারের এবং লাল বর্ডার দেওয়া বাড়িটির সামনে-এ--

রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার আশেপাশে অনেকরকম ছোট ছোট বাড়ি এবং একটা সত্যি সাপ দেখতে পাচ্ছি এবং রাস্তাটির সামনে একটি--